নৃত্য আমাদের ভারতীয় সংস্কৃতির একটি গুরুত্বপূর্ন অংশ। নৃত্যানুষ্ঠান বিভিন্ন অকেশন -এ হয়ে থাকে।

ব্যাট বল একটি খুবই আনন্দদায়ক খেলা যেটি বাচ্চা থেকে বয় বৃদ্ধ সবাই খেলে থাকে। ব্যাট কাঠের--

বাসস্ট্যান্ড একটি খুবই গুরুত্বপূর্ণ জায়গা যেখানে বাস কে দাঁড় করিয়ে রাখা হয় এবং সেখান থেকেই মানুষ ওঠে নিজের গন্তব্য বা নিজের কাজের জায়গায় যেতে পারেন।

যাতায়াত করার সবথেকে গুরুত্বপূর্ণ অংশ হিসাবে আমরা রাস্তাকেই ব্যবহার করে থাকি আ জল বা বায়ু দ্বারা চালিত রাস্তার থেকেও বেশি আমরা রাস্তাকেই ব্যবহার করে থাকি।

স্ট্রেচিং হয় এবং মাসল গেন হয়। সেটি স্বাস্থ্যের পক্ষে খুবই লাভবান হয় এবং এটির দ্বারা শরীর খুবই ফ্লেক্সিবল হয়ে থাকে।

সাজিয়ে থাকি যাতে দেখতে খুবই সুন্দর লাগে বেলুন -এর দ্বারা যেকোনো অনুষ্ঠান যেরকম জন্মদিন আ নিমন্ত্রন বাড়িতে এইগুলো লাগানো হয়ে থাকে ডেকরেশন -এর জন্য।

স্লিপ একটি খুবই ভালবাসার জিনিস। ছোটবেলায় বাচ্চারা এই স্লিপ -এই চড়তে খুব ভালবাসে।

এবং রবীন্দ্রনাথ ঠাকুরের হাট কবিতাতে এর ব্যাখ্যা ভালোভাবে পাওয়া গিয়ে আ থাকে।

নিজের অভিজ্ঞতাকে আরও বাড়িয়ে তোলে এবং আরও উন্নত এবং--